এটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি পার্বন রেস্টুরেন্ট এটি অ্যা ফর ফর ডে ডিলেক--

মধ্যে দেখা যাচ্ছে একটি কোফার্ম এর এ কোফার্ম এর বিল্ডিং ।

এই দোকানটি হচ্ছে তানুজা-আ আ তনুজ বাংলা তাঁতের কাপড়ের দোকান এটি পচ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা একটি।